আকাশের ছায়া নদীতে পড়েছে নদীর জল সাদা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি ব্যাঙ্ক ।

করানো হয় এবং এই --

একটি লোক কিছু মেয়েকে দিচ্ছে।

এবং মাঠের ঘাসগুলো পুরো সবুজ ।

এটি একটি ক্রিস্টান দের চার্চ ।

এটি খ্রীস্টান -দের মধ্যে একটি অনেক প্রচলিত --

ধুমধাম করে মেলা অনুষ্ঠিত হয়।

এক্সাম নিচ্ছে এবং এটি--

এই রেস্টুরেন্ট টির নাম ইডেন ।